মুদিখানার দোকান যার থেকে আমরা অনেক কিছু সংগ্রহ করে থাকি। সব রান্নার জিনিস হয়।

আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যাবহারের অনেক জিনিস আমরা এইসব মুদিখানার দোকান থেকে পেয়ে থাকি।

গার্ডেন এখনকার সময় আমরা কম বেশি সবাই পছন্দ করি গার্ডেন -এ ঘুরতে ।

একটা মনোরম পরিবেশ থাকে। খুব ভালো একটি জায়গা হচ্ছে বিয়েবাড়--

মুদিখানার দোকান। নিত্য প্রয়োজনীয় সারাদিনের যে জিনিসগুলো আমাদের--

সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এই ব্যাঙ্ক -এ--

আমাদের বাড়ির সবাই এটা কম বেশি টাকা রাখে এবং খুব ভালো একটি নিরাপদ ব্যাঙ্ক হল এস.বি.আই. ব্যাংক ।

সিনেমা হল সেখানে বিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে সিনেমা হল ।

কন্ধুমানের কেও রুজি রোজগারের জন্য ইস- স্টেশন -এর উপর নির্ভর করে থাকে।

এয়ারপোর্ট খুব সুন্দর একটি জায়গা। যেখান দিয়ে যাত্রীরা তাদের নির্দিষ্ট মত স্থানে জাতায়ত করতে পারে।

যার যেমন প্রয়োজন ফটো শুট ভিডিও করতেও--

সকলে অনেকে নানাধরনের জুতো ব্যবহার করে থাকে নানাধরনের ডিজাইন - এর জুতো হয় খুব ভাল দারুন জুতো আছে ।